ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি দুটি ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে মিডিল এ একটি টোটা রাখা রয়েছে আশা করছি তারা এই টোটাটাকে আজকে কিনেছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কোনো একটা অনুষ্ঠান চলছে এটি কোনো একটি হোটেল হতে পারে । এবং আশেপাশে ভর্তি আলো দিয়ে কালারিং আলো দিয়ে সাজানো এবং সামনে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে।